হুম একটা ফুটপাত টাইপ -এর দেখা যাচ্ছে। যেখানে ফল বিক্রি করছে দুটি লোক সামনে দাঁড়িয়ে আছে।

জানলা রয়েছে উম উম শাটার তোলা রয়েছে দোকানটার।

একটা বড় ও উম-জায়গায় রয়েছে সেখানে অনেক গাড়ি দাঁড় করানো রয়েছে নীল সাদা অনেক বিল্ডিং রয়ে--

একটা বারান্দা টাইপের ও দেখা যাচ্ছে--

এর মধ্যে অনেক গাছ দেখা যাচ --